আর দোকানটির ভিতরে একজন লোক বসে বিক্রি করছে জিনিস। আর দোকানের বাইরে একজন ভদ্র লোক দাঁড়িয়ে কোনো একটা কি জিনিস কিনছে |.

আর তার পাশ দিয়ে অনেকগুলি গাড়ি দাঁড় করানো রয়ে - রয়েছে ।

এই ফটো টিতে দেখা যাচ্ছে যে একটি সুন্দর বিয়ে বাড়ি রয়েছেসেই বিয়ে বাড়িটির বাইরের দিকটি খুব সুন্দর |

প্যান্ডেল মতো করা রয়েছে আর সেখানে অনেক রকম জিনিস রাখা রয়েছে আর ভিতরে মানুষ বসা রয়েছে .